দোকানের ভেতরে একটি দরজাও রয়েসে।

ছবিটিতে একটিতে তেতলা বিশিষ্ট দোকান দেখা যাচ্ছে।

দোকানটির বাইরে অনেক মানুষ রয়েছে।

অর্ধবৃত্তাকার এই সৌন্দর্যতায়তানটি গায়ে একটি ব্যানার লাগানো রয়েসে।